এতো গরম পরেছে না ভাল লাগছে না

তারপর আমি গিয়ে নি ঘরটা দেখে আসলাম

ঘরটা বেশ মানে বড়ো তো আছে কিন্তু ওই একটাই সমস্যা দরজা খুলে নিয়ে বাচি

তারপরে এমনি dining hall -টা খুবই ছোটো মানে দরজাটা না খুললেই

একদম আ বাঁ হাতে রান্না ঘরটা

তোমাকে তো বোললাম উমম আমি বললাম বাদে আমি জানাচ্ছি

ওই আমি মুখের ওপর বোলতে পারিনা লোক লোকটা ওই দোকানটা ওই গেছিলাম না মাঠ মাঠের ওখানটা দোকানটা যে আছে

তো উনি আমাকে নিয়ে এলো আমাকে মানে বেকার বেকার মুখের ওপর না বলে দেবো খরাপ লাগবে আমি বোললাম যে আমি মাকে একবার দেখি কাল পোরসু তে নিয়ে আসতে পারলে আমি দেখিয়ে ফেললে হ্যাঁ পছন্দ কিনা আমি বলে দেবো

এমনিতেও আমি মাছ ভাতটা আসে করতে রান্না করতে আমি তাই ভাবছি পাউরুটি তো পরেই আছে দুধের সঙ্গে পাউরুটি দিয়ে ও খেয়ে নেব

এমনি আমার বেশি কিছু খাওয়ার ইচ্ছে নেই তখন যে খেলাম আমি পাউরুটিটা একটা

তখনই ওই ওইটুকুনি শেষ পেটটা ভোরে ভোরে গেল

আর খেতে ইচ্ছা করছে না ঠিক আছে দেখি আমি যদি ইচ্ছা করে রান্না করে নেবো এমনি ও হালকা coffee -টা খেয়েছিলাম সকাল বেলা আ পেটটা কেমন করছে এমনি গরম গরম লাগছে

ওই জন্য হাটছি করি আর

কাজ চলছে তাই জন্য আর কি জেনি বলছিলাম ওই কেউ বাজাচ্ছো না

কি তোমার ই practise - তো করবো কিন্তু আমার কাছে কোনো বিষয় নেই সঙ্গীত নেই যে আমি শুনে বাজাব

হ্যাঁ আছে ও হ্যাঁ তোমার তো ওটাই করতে হবে

মামা বলছে যেটা বলার সেটা বলছে

ওটাই এর জন্য না আ লোককে আসতে চায়

সে নিজের সমাজে কিছু না কিছু এই- কথা কথা বলে তখন ভালোভাবে কথা বলে

কারণ কাল রাএিরে phone - টা করে কি সুন্দর ভাবে কথা শুনলো বোললে হ্যাঁ নিজেও কথা শুনছি নে এই একবার হয়ে গেল কাজটা বা

ও তুমি কি বোলছিলে বলো

আমি বোললাম যে ফতুয়া কিছু white colour -এর বোলেছিলাম না একটা ফতুয়া

হ্যাঁ না আমি কোথায় দেখেছিলাম তোমায় কালো পাঞ্জাবি

তো আমি এ তে তু pink pink দেওয়া বুঝলে

আমি ভাবছিলাম ওটা কিনবো কেনাতো আর হলো না দেখি ওটাই কিনবো

খিদে পাচ্ছেও না বুঝতে পারছি না পেটটা কেমন কেমন করছে এবার

হ্যাঁ অম্বল অম্বল হয়ে গেছে

যা গরম পরছে না এখানটা বিচ্ছিরি গরম

টাকই চেয়ে যাই tuition -ই ঘরটা না পেলেনা চাপ হয়ে যাবে খুব

আমি আবার একটা ওই আ মাঠের মধ্যে দোকান আছে না একটা

ওখানে আমি গিয়ে বোললাম না ওই দোকানটা যেখানে বোসলাম

যেই এ ফলের ফলমূল বসে পাশে দোকান আছে

তো ওখানে আমি গিয়ে বোললাম যে

যে এরকম এরকম দামের মধ্যে চাই

ঘর একটা দেখে দেবেন বললো ঠিক আছে উনি বললো যে ও তোমার কালী কালীমন্দির

ওখান থেকে বাঁ দিকে সোজা রাস্তা যায় না একটা

হ্যাঁ হ্যাঁ ওইদিকে নাকি flat আছে বললো two BHK আছে বললো

দুটো ঘরই আছে তো বোললাম ঠিক আছে আমি বোললাম কখন আসবে তো বললো কালকে এসো

কিন্তু দেখবে যতদিন time লাগবে এখানে promoter বলেছে মাত্র দু বছর তিন বছরও লাগতে পারে

হুম কি ওদের কথাতো আবার

এরকম তো না যে শুধু কাগজের মধ্যে লিখে দিয়েছে সব মুখের কথা